আচ্ছা আর আর হচ্ছে গিয়ে তোমার bag কটা হচ্ছে

bag যার যার bag তার তার দায়িত্ব

তো আমরা কেউই নেবো না, সেখানে দশটা হোক আর পনেরো টা হোক এক এক জনের

না না আমি সেটা বলছি না, আমি বলছি হচ্ছে যে মানে, তোমার তুমি কী একটাই luggage নিচ্ছো না তোমার দুটো luggage হবে

না আমি হচ্ছে গিয়ে আমার দুটো luggage -ই হবে একটা luggage -এ হবে না

ও আমারি যেমন দুটো হবে একটা পিঠে থাকবে একটা

packer -গুলো হয়না লম্বা Bagpacker -গুলো

ওইটা আমি একটা কিনে নেবো ভাবছিলাম, কারণ না যদি tracking ফেকিংএ যাই

হ্যাঁ

হ্যাঁ আর যেদিন কে আমরা বেরোবো, সেদিনকে এক কাজ করবে একদম একটা track pant t-shirts পরে নেবে

তো slipper পরে নেবে ওতো ready ফেডী হয়ে আমরা মনে হয় train -এ ওঠা টা খুব, সারা রাত থাকার ব্যাপার তো

খুব একটা ই লেগে যায় না অস্বস্তি হয় তার থেকে মনে হয় যে Normal একদম track pant ফ্রাক প্যান্ট normal ভাবে casual উঠলে পরে

ওটায় সারাটা রাত তুমিও comfortable থাকবে তো সবাই

আমি আমার বলার কাজ বলবো এইবার যে যেটা শোনার শোনার শুনবে যদি না শুনবে না শুন

ওই photo তুলতে হবে parlour তো যেতেই হবে নিশ

কবে যাবে তালে সেটাই করো, চলো parlour -এ যাই

আমিতো eyebrow করবো একটু facial করবো

আর just চুলটা spa করবো এইটুকুনি করবো

যে আমার আর মন টিকছেই না কলকাতায় থাকতে মনে হচ্ছে কবে যাব কবে train -টায় বসবো আরে date -টা কবে final করবো সেটা তো বলো BREATH

আআ ওই তো বললাম তিন চার আ তিন চার তারিখ থেকেই শু মানে আজকে তো ধরো তিন তারিখ

করে নাও তারপরে তুমি ই এ করবে

মানে তুমি মোটামুটি Free আছো যেদিন বলবো তুমি সেদিন কে তুমি বেরোবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এর মধ্যে আমি একটা Time করছি অ্যা দিন করছি যাতে আমরা এই দিনটাতেই বেরোই তুমি মোটামুটি ধরে রাখো তাও

ওই ছয় সাত এ ছয় করবো না ম পাঁচ পাঁচ ছয়

আমি সবাই কে জিজ্ঞেস করে নিচ্ছি যে সবাই কি করবে, না আমি সবাই কে এটাই বলবো যে যদি বেরতে হয়

ঠিক আছে তাহলে যাই সবাইকে জিজ্ঞেস করি কে কি বলছে না বলছে

হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে ভেবে reply দিয়ে দিও

পুরুলিয়ার মধ্যে কাশিপুরের রাজ বাড়ী একটি ঐতিহ্য

পুরুলিয়ার মধ্যে একটা ঐতিহ্য কাশিপুর রাজবাড়ী

কাশীপুর রাজবাড়ি মহারাজা জ্যোতিপ্রকাশ সিং দেও

উনিশশো ষোলো সালে এই রাজাবাড়িটি তৈরি করেছিলেন

শোনা যায় এই রাজবাড়ীটা তৈরি করার জন্য চীন থেকে রাজ মিস রাজমিস্ত্রি এনেছিলেন টানা প্রায় বারো বচ্ছর ধরে

building নির্মাণের কাজ চলছিল

এলাকাতে এরকম কারুকার্য করা building এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি

এখনো কিছু পরিবর্তন হয়নি যেমন বানিয়েছে ঠিক এখন‌ও সেরকম‌ই দেখা যায়

সেই তা রাজবাড়ীর দৃশ্য দেখতে

পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তর থেকে মানুষেরা ছুটে আসেন বিশেষ করে

দুর্গোপূজার সময়

Building দেখার জন্য য এত্ত পরিমানে ভিড় হয় দূর দুরান্ত থেকে লোক আসে মানে কল্পনা করা যায় না প্রচুর লোক আসে প্রচুর

মহারাজা জ্যোতিপ্রকাশ তৎকালীন

মানভাবে বিভিন্ন গবেষণা মূলক কাজ তিনি করে গেছেন

তবে নীলমনি সিং দেবের নাম অন্য কারণে উল্লেখযোগ্য

সিপাহী বিদ্রোহের সময় তার নেতৃত্বে নাকি পুরুলিয়ার treasure -এ লুট হয়েছিল।

পুরুলিয়া jail ভাঙ্গা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি

jail ভেঙ্গে

তেষট্টি জন কয়েদিকে তিনি মুক্ত করেছিলেন

আমাদের এখানে cash করো ক্রো এলাকার সাঁওতাল সম্প্রদায় আন্দোলনে তাকে সহযোগিতা করেছিলেন

ভীত হয়ে সাহেবরা পুরুলিয়া থেকে রঘুনাথপুর হয়ে রানীগঞ্জ দিয়ে পালিয়ে গিয়েছিলেন

তিন মাস পুরুলিয়া ব্রিটিশ প্রশাসন মুক্ত ছিল

পরে police নিয়ে এসে captain